আমার সামনে আমি একটি বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে বুদ্ধ মূর্তির দুইপাশেও--

আরো দুটি মূর্তি আছে বলে আমার মনে হচ্ছে।

এবং অনেকগুলি গাড়িও দাঁড়িয়ে আছে বলে আমার মনে হচ্ছে আরো আশেপাশে অনেক উঁচু উঁচু বড় গাছ ও আমি দেখতে পাচ্ছি।

সময়টা আমার মনে হচ্ছে সকাল বারোটার পরের সময় এবং জায়গাটি খুবই সুন্দর লাগছে জায়গাটি অনেকটি এলাকা জুড়ে আছে বলে আমার মনে হচ্ছে।

আরো অনেকজন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এখানে কিছু মহিলাকেও আমি দেখতে পাচ্ছি।

এইখানে দোকানটি সামনে দোকানটি আনন্দলোক বলে আমার মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি অফিস দেখতে পাচ্ছি অফিস -টি এখনো সম্পূর্ণ ভাবে তৈরিও হয়নি।

গাছগুলি আপনার খুব সুন্দর ছোট গ্রিল দিয়ে ঘেরা আছে। জায়গাটি খুব সুন্দর লাগছে এবং অফিস -টিও আমার মনে হয় অনেকটি জায়গা জুড়ে আছে।

আমার সামনে আমি একটি বড় পুকুর দেখতে পাচ্ছি। এখানে পুকুরে কচুরিপানায় ভর্তি হয়ে আছে।

সুন্দরভাবে লাগানো হয়েছে দু একটি বড় গাছ এবং একটি বাড়িও দেখা যাচ্ছে সেখানে একজন মানুষ দাঁড়িয়ে আছেন।

ম জায়গাটি কোন উ-উ ঘুরতে যাওয়ার জায়গা বলে আমার মনে হচ্ছে জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম লাগছে।

জায়গাটা খুব ছোট্ট খাট্টর মধ্যে আছে বলে আমার মনে হচ্ছে ভেতরের রুম জানিনা কতটা বড় আশেপাশে অনেক বাড়ি দেখা যাচ্ছে সামনের রোড দিয়ে আমার মনে হচ্ছে অনেকটি বড় হবে।

সে টি আমার মনে হচ্ছে এখানে আমি কিছু মানুষ জন কেও দেখতে পাচ্ছি তারা ঘুরতে এসেছেন জায়গাটি জায়গাটি দেখতে কিন্তু খুব সুন্দর লা --

ট্যুরিস্ট স্পট বলে মনে হচ্ছে। দূরে আপনার পাহাড়ও দেখা যাচ্ছে ।

আমার সামনে আমি কোনো পার্ক এর অংশ দেখতে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে কারণ এখানে টবের মধ্যে একটি গলাপ ফুলের গাছও আমি দেখতে পাচ্ছি গলাপ ফুলটি হচ্ছে আপনার গলাপি রঙ্গের।

এবং আশেপাশে অনেক ঝাউগাছ আছে বলে মনে হচ্ছে।

এইখানে দকানটিও আমার খুব বড়সড় এবং সাজানো গোছানো বলে মনে হচ্ছে।

তিনিও খুব ভালো মানুষ বলে আমার মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি ছোট ধাবা কিংবা দোকান দেখতে পাচ্ছি বলে আমার মনে হচ্ছেদোকানটি হচ্ছে --

খাবারের দোকান এইখানে বি .এস .পি সোডা এন্ড কফি শপ বলে লেখা আছে এখানে দোকানে--

এইখানে উম পেছন দিকটি আপনার খুব সুন্দর ভাবে সাজানো আছে।

মনে হয় ব্লু এবং হোয়াইট এর মধ্যে প্রিন্টেড কভার লাগানো আছে সামনে আরো দুটো আমি ছবির ফ্রেম দেখতে পাচ্ছি।

মূর্তিটির চারিপাশে আপনার স্টিল এর গ্রিল দিয়ে চারিপাশটি ঘেরা আছে দূরে আরও অনেক আমি বড় বড় গাছও দেখতে পাচ্ছি এবং ছোট্ট ঝাউ গাছও দেখা যাচ্ছে।

চুপচাপ বলে আমার মনে হচ্ছে ছবিটি আমার মনেহয় কোনো বাড়ির ছাদ থেকে তোলা হয়েছে।

লঞ্চটি আমার খুব বড় বলে মনে হচ্ছে এখানে অনেক মানুষজনকে আমি দেখতে পাচ্ছি আশেপাশে অনেক বাড়ি আছে বলে আমার মনে হচ্ছে।

খুব সুন্দরভাবে কর্কটের ছাউনি করাও আছে যাতে আপনার প্রতীক্ষালয়ে যে সমস্ত ব্যক্তিরা থাকবে তাদের কোন অসুবিধা না হয়।